জি বাই ফিফটি ফোর ।

আর অনেকজন বাচ্চা নিয়ে ঘোরে।

এই গুলা লিখা আছে মোবাইল নম্বর-ও দিয়া আছে দু চারটি।